বিল্ডিং - এ একটা ঘড়ি আছে। আর আশে পাশে আহ একটা আহ নীল কালোর -এর বিল্ডিং দেখা যাচ্ছে।

এটা বিল্ডিং । এটা চার্চের ছবি এখানে অনেক লোক দেখা যাচ্ছে। চার্চে এ নীল কালারের লাইট জ্বলছে বাইরে ছোট ছোট টুনি লাইট ।

এটা একটা ব্রি-ইজ ব্রিজে নিজে অনেক লোক আছে পেছনে-এ বিল্ডিং আছে <crosstalk> কিছু আর অনেক গাছ দেখা যাবে--